এখানে একটি জুতোর দোকান দেখা যাচ্ছে। জুতোর দোকানের সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে। জুতোর দোকানের গেট এর সামনে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একজন ব্যক্তি --

বসে রয়েছে দুজনে মাস্ক পরে রয়েছে। জুতোর দোকানের বাইরে অনেক জুতোর বক্স দেখা যাচ্ছে। বক্স এর ওপর জুতো রাখা হয়েছে।

হসপিটাল এর সামনে একটি অ্যাম্বুলেন্স গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন প্রাইভেট কার দাঁড়িয়ে রয়েছে। অনেক লোকজনকে দেখা যাচ্ছে। হসপিটাল এর চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

উম বিভিন্ন ধরণের সবজি রয়েছে। এবং এখানে টাটকা সবজি পাওয়া যায়। দোকানের বাইরে কিছু বস্তা বালতি দেখা যাচ্ছে। একটি স্ক্যুটি দাঁড় করানো রয়েছে।

দেওয়ালের আলমারিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরণের রুপোর দেবতার মূর্তি রুপোর বিভিন্ন শোপিস । খুবই সুন্দর দেখতে লাগছে। সামনে একটি বাটির ওপর কিছু--

ছোট বড়ো অনেক গাছপালা দেখা যাচ্ছে। দূরে একটি টিনের চাল দেওয়া হচ্ছে পোড়ো বাড়ি দেখা যাচ্ছে।

আ ছেলেদের হচ্ছে গেঞ্জি টি-শার্ট প্যান্ট জিন্স প্যান্ট ।

উম বিভিন্ন ধরণের জিনিসপত্র পাওয়া যায়। প্রতিদিন এই দোকানে প্রচুর মা মানে ছেলেরা জামাকাপড় কিনতে আসে। এই দোকানের কোয়ালিটি জামাকাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো।

ছোট ঘরটির চারপাশে অনেক আলো জ্বলছে। উম সামনে মন্দিরটির চারদিকে গ্রিল দিয়ে ঘিরে রাখা রয়েছে।

পুরুষ মহিলারা দাঁড়িয়ে রয়েছে। সামনে একটি ছোট বাচ্চাকেও দেখা যাচ্ছে। আশেপাশেও ছোট বাচ্চারা অনেক দাঁড়িয়ে রয়েছে। এখানে কোনো অনুষ্ঠান চলছে।

মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। মন্দিরের মধ্যে একটি প্রাণী বসে রয়েছে দেখা যাচ্ছ --

চারটি চেয়ারে তিনজন পুরুষ একটি মহিলা বসে খাবার খাচ্ছে। আশেপাশে অনেক চেয়ারে অনেক পুরুষ মহিলা বসে খাবার খাচ্ছে। কেউ দাঁড়িয়ে খাবার খাচ্ছে। রুমে চারিপাশে অনেক আলো জ্বলছে পাখা চলছে।

এখানে একটি সেলুন দেখা যাচ্ছে। সেলুনে একটি ব্যক্তির চুল কাটা হয়েছে। তার পাশে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। তার গায়ে কভার পড়ানো রয়েছে। সামনে দেয়ালে একটি আয়না দেখা যাচ্ছে। আয়নায় তাদেরকে দেখা যাচ্ছে।

এখানে একটি বড় মাঠ দেখা যাচ্ছে। মাঠটি একটি গ্রামে অবস্থিত। ওই মাঠে প্রতিদিন গ্রামের ছেলেরা খেলতে আসে। ক্রিকেট ফুটবল বিভিন্ন ধরনের খেলা খেলে।

এখানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে এবং জিম সেন্টার টি নতুন মানে ওপেনিং হয়েছে। তাই মেশিন পত্র গুলো একেবারে নতুন।

এখানে প্রতিদিন প্রচুর মানুষেরা এই নদীতে ঘুরতে আসে। নদীর পাড়ে বসে নৌকা চড়ে।

দূরের রাস্তা দেখা যাচ্ছে। রাস্তায় একজন ব্যক্তি হেঁটে চলেছে। আশেপাশে আরো অনেক দোকান রয়েছে।

ওপারে অনেক বড় জায়গা দেখা আছে। সেখানে ছোট ছোট গাছ হয়ে রয়েছে। এবং সেই খালের পাড়ের মাটিতে ছোট ছোট ঘাস হয়ে রয়েছে। খালের উপর একটি ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজ --

মাথায় আটচালা রয়েছে জলের কলও রয়েছে। মাঝের প্ল্যাটফর্মে একটি খাবারের দোকান দেখা যাচ্ছে এবং স্টেশনের উপরের দিকে --

একটি ওভার ব্রিজ ও দেখা যাচ্ছে। এই স্টেশনে প্রতিদিন প্রচুর ট্রেন চলাচল হয়। এবং মানুষ ট্রেনে করে বিভিন্ন জায়গায় যায়।